আ-আর একটা টোটো আছে লা লেতে সাদাতে।

আর বাজারে তো অনেক ফুল বিক্রি হচ্ছে অনেক কালার -এর।

রাস্তা আছে সা কটা গুলো গাছ আছে গাছপালা আছে কতগুলো হুম জানলা কপাট আছে।

এটা এ .টি .এম. -এর এখানে দোকান এ .টি .এম. আছে এখানে গাড়ি আছে অনেকগুলো বাইরে রাস্তা আছে।

হম মেলায় ঠাকুর টাকুর আছে বাচ্চাদের নিয়ে কোলে করে নিয়ে ঘুরছে লা কাপড় শাড়ি পরেছে ভাল লাল কালার -এর।

অনেক আর বিক্রি হচ্ছে-এ লোকজন কেনাকাটি করছে-এ।

একজন দৌড়াচ্ছে বাচ্চারা খেলা পেয়ে খেলা হচ্ছে মাঠের মধ্যিখানে ।

বোট আছে-এ গেট আছে গেট -এর থেকে বেরোচ্ছে লোকজন।